এখানে একজন মানুষ একটি গেইট তৈরি করতেসেন।

হার্ডওয়ারের দুকানের উপরে একটি পোস্টার লাগানো আসে পোস্টারটিতে লেখা আসাম ট্রেডার্স ।

এখানে একটি সি_সি_টি_ভি লাগানো আছে।

ঘরের দেওয়ালে একটি কারেন্টের বোর্ড দেখা যাচ্ছে।

এখানে একটি পোস্টার লাগানো আছে পোস্টারটিতে লেখা হাসপাতালের ভিতরে অযথা হাল্লা চিৎকার করবেন না।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

দুজন মানুষের সামোনে কিসু খাবার রয়েসে ।

আর মাস্ঠের আশেপাশে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

কাউন্টারের পাশে লাল রঙের তিনটি চেয়ার দেখা যাচ্ছে।

কাউন্টারের উপরে একটি পোস্টার লাগানো আছে কাউন্টারটি সাদা রঙ্গের সাদা রং করা আসে।

মোবিলের বোতলের পাশে একটি কারেন্টের বোর্ড দেখা যাচ্ছে।

দোকানে মেঝের উপরে কয়েকটি বোতল রাখা আছে।

এখানে একটি লাল রঙ্গের দেওয়ালও আছে।

ঘরটিতে একটি কেলেন্ডারও দেখা যাচ্ছে।

ব্যাঙ্কের বিতরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।

এখানে একটি সাদা গর দেখা যা--

চার্সটির উপরে একটি ক্রস আসে।

পোস্টঅফিসটি সাদা রং করা আছে পোস্টঅফিসের সামোনে --

একজন লোক গাড়ি নিয়ে পোস্টাফিসে চলে যাচ্ছে।

বিল্ডিংয়ের সামোনে একটি ছোট রাস্তা আছে।

এখানে একটি লোহার গেট দেখা যাচ্ছে।

রোডটির সামোনে বিদ্যুতিক খুঁটি আসে।

আজকে দু সাইডে দুটো ফুলা রয়েসে।

মাটিতে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে।

এখানে আশেপাশে অনেক গাসপালাও দেখা যাচ্ছে।